আমি একটা প্রশ্ন করছি রেখো মা দাসেরে মনে এ মিনতি করি পদে এটার চারটে প্রশ্ন আছে কিন্তু এ একটা লাইন তুলে কিন্তু এরকম প্রশ্ন হতে পারে কবি এখানে কাকে মা বলে সম্বোধন করছেন কবি এই মায়ের কাছে কি প্রার্থনা করছেন বা কি মিনতি করছেন তাহলে এখানে এই total টাই দুটো প্রশ্ন নিয়ে তিন নাম্বারের প্রশ্ন হতে পারে তোমরা একই লাইনে কিন্তু এরকম অনেক রকম ভাবে প্রশ্ন পাবে কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রশ্নটা কিভাবে করা হচ্ছে প্রশ্ন দেখেই লাইন দেখেই কিন্তু প্রশ্নের উত্তর লিখতে চলেও যাবে না লাইন দেখো প্রশ্ন দেখো ভাবো তারপর লেখা শুরু কর শুধু keyword গুলো কে ফলো করবে keyword কে সুন্দর ভাবে উপস্থাপন করবে এবং under line করবে তাহলে আমি পড়ছি রেখো মা দাসেরে মনে এ মিনতি করি পদে কোন কবিতার উদ্বৃতি কবি কে এই প্রশ্নটি ক প্রশ্নটি আমি প্রত্যেকটা প্রশ্নের প্রথমেই রেখেছি আমি শুধু একবার বলেদিচ্ছি আর কিন্তু repeat করবোনা কোন কবিতার উদ্বৃতি কবি কে কবি মাইকেল মধু সুধন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি কবিতার অংশ বিশেষ কবি এখানে কাকে মা বলে সম্বোধন করছেন কবি এখানে তার মাতৃভূমি বঙ্গদেশকে মা বলে সম্বোধন করেছেন মা এবং মাতৃভূমি উভয়ই একান্ত প্রিয় এবং সম্মানীয় উভয়েরই স্নেহ মায়া মমতায় মানুষ আবৃত থেকে বেঁচে থাকে দেশমাতৃকা তাই জননী স্বরূপা কবি এই মায়ের কাছে কি প্রার্থনা করছেন বা আস্তে পারে কি মিনতি করছেন কবি তার দেশমাতৃকার চরণে প্রার্থনা করছেন যে তিনি তাঁর মনের ইচ্ছা পূরণ করতে বিদেশে যাচ্ছেন এই বিচ্ছেদ বেদনায় তিনি কাতর কিন্তু যে কারনে তিনি বিদেশ যাচ্ছেন সেখানে যদি বিফলতা আসে যদি তিনি চিরকালের মতো হারিয়ে যান বঙ্গজননী যেন তাকেভুলে না যান দেশবাসীর মনে যেন মায়ের আশীর্বাদে তার নামটি স্মরনীয় থাকে দ্যাখো চার নম্বর প্রশ্ন হচ্ছে এ মিনতির প্রেক্ষাপট কি প্রেক্ষাপট অর্থাৎ এই যে মানে পটভূমি মানে খুবই কেন লিখেছিলেন এই কবিতাটির লেখার উদেশ্য কি কি ছিল ওর পিছনের কারণ খুব মন দিয়ে উত্তরটা শুনে নাও কবি মধু সুধন দত্ত আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দ নয়ই জুন ব্যারিস্টারি পড়ার জন্যে বিলেত যাত্রা করেন বঙ্গভূমির প্রতি কবিতাটি তার যাত্রার দিন পাঁচেক আগে লেখা বন্ধুবর রাজশেখর বসুকে একটি চিঠির সাথে এই কবিতাটি দিয়েছিলেন সেখানে তিনি ব্যারিস্টারি পাস করে অর্থের আনুকূল্য পাবেন এবং ইংরেজি ভাষায় কবিতা রচনা করে কবি খ্যাতি লাভ করেন এই আশা তিনি মনের মধ্যে পোষণ করতেন কিন্তু যদি ব্যর্থ হন যদি চিরকালের মতো হারিয়ে যান সেই ভীতির ফলে ব্যাকুল হয়ে বঙ্গমাতার কাছে মিনতি জানিয়েছেন তিনি যেন দেশ মায়ের রাঙ্গাপদ্মের মতো কোমল হৃদয় থেকে হারিয়ে না যান এই হচ্ছে প্রেক্ষাপট চলে আসছি দুই নম্বর প্রশ্নে সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ মধুহীন কোরোনাগো তবো মনো কোকনাদে উধৃত চরণ গুলি কার লেখা কোন কবিতার অন্তর্গত আমি repeat করছিনা খ নম্বরে চলে আসছি কবির মনের সাধ কবি ইংরেজি ভাষায় অসাধারণ দক্ষতাজ্ঞ রয়েছে ইংরেজি সাহিত্যে সৃষ্টিতে মনোনিবেশ করতে চান তার মনে সাধ ছিল তিনি কবি বিংটন এবং শেক্সপিয়ারের মতো মহাকবি হবেন মাতৃভাষা বাংলার সম্পদ তিনি কখনো উপলব্ধি করতে পারেন নি তাছাড়া ব্যারিস্টারি পাস করে অর্থের আনুকূল্য ও তিনি পাবেন তার এই মনে সাধ পূরণের জন্যে তিনি উক্তিটি করেছেন মধুহীন কোরোনাগো কবি কার কাছে এই প্রার্থনা করেছেন এবং কেন এই যে মধুহীন কর নাগো তবে মোর কোকোনোদে এই একটা লাইন তুলে কিন্তু এই প্রশ্নটা আস্তে পারে মধুহীন কোরোনাগো কবি কার কাছে এই প্রার্থনা করেছেন এবং কেন কবি তার দেশ জননীর কাছে গভীর ভাবে প্রার্থনা করছেন যদি তিনি বিদেশে সাহিত্য রচনা করে মহাকবি হতে ব্যর্থ হন এবং যদি তিনি আর দেশমায়ের কাছে ফিরতে না পারেন তবুও যেন বঙ্গমাতা তার রাঙ্গাপদ্মের মতো কোমল হৃদয়ে মধু কবির নাম টি অমর করে রাখে এখানে কবি মধু অর্থাৎ মধুসুধন এবং কোকোনাদ অর্থাৎ রক্তিম পদ্মকে বুঝিছেন আর এই যে কবি মনোকোকোনদ বলতে কি বুঝিয়েছেন মনোককনাদ বলতে বঙ্গমাতার রাঙ্গাপদ্মের মতো কোমল হৃদয় কে বুঝিয়াছেন চলে আসি ঘ পরমাদ এবং কোকোনাদ শব্দটির অর্থ কি পরমাদ অর্থাৎ প্রমাদবাকিপদ কোকোনাদ শব্দের অর্থ পদ্মফুল চলে আসছি তিন নাম্বার প্রশ্নে প্রবাসে দৈবের বসে জীবতারা যদি খসে এ দেহ আকাশ হতে নাহি জেব তাহে চলে আসছি খ নম্বর প্রশ্নে কবির এরূপ মনে হওয়ার কারণ কি কবি মধুসুধন আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে জুন মাসে বিলেত যাত্রার জন্য বিলেত যাত্রা করেন বিলেত যাত্রার প্রাক্কালে কবি আসলে লিখছেন সেই সময় কবি বঙ্গভাষার প্রতি উদাসীন হয়ে পড়েছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্যে তার অসাধারণ দক্ষতা ছিল তিনি সপ্ন দেখতেন কবি নিল্টন বা শেক্সপিয়ারের মতো মহা কবি হয়েছেন এবং খ্যাতি এবং প্রতিষ্ঠা অর্জন করেছেন এই বিদেশ যাত্র্রার প্রাক্কালে তার মনে হলো পৃথিবীতেতো মৃত্যু অবসম্ভাবী যদি দৈব দুর্বিপাকে তার তার মৃত্যু হয় বিদেশে তার মনে কম দুঃখ থাকবে না যদি বঙ্গমাতা তার নাম টি হৃদয়ে অমর করে রাখেন

থাকবেনা জন্ম ও মৃত্যু এই নিয়ে প্রথিবীতে চিরকালীন আসা যাওয়া কিন্তু মানুষের হৃদয়ে অমর হয়ে থাকার বাসনা তা থেকেই যায় কবি মধুসুধন ওতাই চেয়েছিলেন বঙ্গমাতা বা দেশমাতা যদি তার নামটি চিরকালের মতো আপন হৃদয়ের মাঝে চিরস্মরণীয় করে রাখেন তবে মৃত্যুতেও তার কোনো দুঃখ থাকবে না ঘ বক্তার বক্তব্য পরিস্রুত করো এই তিনটে লাইন তুলেও শুধুমাত্র একটা প্রশ্নও হতে পারে বক্তার বক্তব্য পরিস্রুত করো তাই আমি একসাথে রেখেছি যাতে তোমাদের যেভাবে প্রশ্ন আসুকনা কেন তোমরা তবু তোমরা যাতে লিখেতে পারবে বক্তার বক্তব্য পরিস্রুত করো তিন নম্বরের প্রশ্ন প্রকৃতপক্ষে কবি মধুসুধন বঙ্গমাতার কাছে খ্যাতি জোস্ অমরত্ব প্রার্থনা করেছেন কবি জানেন মৃর্ত্যু অবসম্ভাবী কিন্তু মৃত্যুর পরেও বেঁচে থাকার একমাত্র উপায় মানুষের মনে চির স্মরণীয় হয়ে থাকা বা অমর হয়ে থাকা তাই তিনি বলছেন প্রবাসে মৃত্যু হলেও বঙ্গমাতা যদি কবিকে মনে রাখেন তবে জাতির হৃদয়ে তিনি

চার নাম্বার প্রশ্নে চার নাম্বার প্রশ্ন জন্মিলে মরিতে হবে অমর কথা কবে কথা কবে মাত্র দুটি লাইন নিয়ে আমি দুটি প্রশ্ন তৈরী করেছি দ্যাখো প্ৰথমটি সেই একই কথা কোন কবিতার এবং কবি কে এটা বলছিনা চরণ দুটির ভাবার্থ বিশ্লেষণ করো তিন নাম্বার প্রশ্ন তিন নাম্বার রয়েছে চরণ দুটির ভাবার্থ কি কবি বলছেন প্রকৃতির নিয়মে মৃত্যু অবসম্ভাবী জন্মের সাথে সাথেই একটুঁ একটু করে মুহূর্ত আমরা মৃত্যুর দিকে অগ্রসর হতে থাকি এই সময় এই দেহ sorry একসময় এই দেহ পঞ্চবুতে বিলীন হয়ে যায় এই পৃথিবীতে কেউ কোনো দিন অমর হয়ে বেঁচে থাকতে পারে না সে যতই মহাপুরুষ মনীষী হননা কোনো মৃত্যু অনিবার্য দেহ ধারণ করলে তা একদিন লয় হবেই এই হলো চরণ দুটির ভাবার্থ এবার এখানে পাঁচ নম্বর প্রশ্ন বলছি চিরস্থির কোবানির হায়রে জীবননদে একই প্রশ্ন

চিরস্থির কবিনীর পঙক্তিটির কবি রূপক ছলে ব্যবহার করেছেন উক্তিটির আড়ালে এক চিরন্তন সত্য উদ্ঘাটিত হয়েছে প্রাণের সমাপ্তি মৃত্যুতেএবং তা অবসম্ভাবী পৃথিবীতে প্রাণ কখনো চির কাল বেঁচে থাকতে পারে না নির এখানে প্রাণ অর্থে ব্যবহার করেছেন কবি জানেন তাকেও একদিন পৃথিবী থেকে বিদায় নিতে হবে তবুও কবির আসা এই পার্থিব শরীর পঞ্চভূতির দেহের হলেও বঙ্গমাতা যদি আশীর্বাদ করেন তবে তিনি কবি স্মৃতি নিয়ে দেশবাসীর মনে চির অমর হয়ে থাকবেন গ নাম্বার উদ্ধৃত চরণ টির মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন নদী যেমন সর্বদা প্রবহমান তেমনি মানুষের জীবনও সর্বদা প্রবাহিত হয়ে চলেছে এখানে মানুষের চলমান জীবনের সাথে প্রবাহিত নদীর তুলনা করেছেন মানুষের জীবন যেমন এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে থাকে না নদীও তেমন সর্বদাই আপন বেগে চলতেই থাকে জন্মের পর থেকে জীবন প্রবাহিত হয়ে চলেছে মরণের দিকে এই মরণ সিল জীবন কে অমর করে রাখার একমাত্র উপায় হলো জীবনে শ্রেষ্ঠ কোনো কাজ করে যাওয়া যাতে মানুষের মনো মন্দিরে তার নামটি চিরস্মরণীয় হয়ে থাকে এখানে নির এবং জীবন নদের কথাটির অর্থ কি নির শব্দের অর্থ জল এখানে প্রাণ অর্থে ব্যবহার হয়েছে আর জীবন নদের কথাটির অর্থ হলো নদীর মতো জীবন ও প্রবহমান চলে আসছি ছয় নাম্বার প্রশ্নে কিন্তু যদি রাখো মনে

কে কোন কবিতায় কেনো সমন কে ভয় পাবেন না বলছেন কবি মাইকেল মধুসুধন দত্ত তার বঙ্গভূমির প্রতি কবিতায় উক্ত পঙক্তি বলেছেন বঙ্গমাতা বা বঙ্গভূমি যদি তার প্রতি সহায় থাকেন তাহলে তিনি সমর অর্থাৎ মৃত্যুকেও ভয় পাবেন না তিনি স্বদেশ মায়ের কাছে কবি হিসেবে অমর হয়ে থাকতে চেয়েছেন কবির হৃদয়ে এক গভীর আকাঙ্খা এখানে ফুটে উঠেছে এখানে মা কাকে বলা হয়েছেসমন বলতে কবি কি বুঝিয়েছেন money view কে personal loan হ্যা না get up to rupees five lakhs ও ভি minimum document and instant approval কে সাথ এখানে কবি দেশমাতাকে মা সম্বোধণ করেছেন বলতে এখানের মৃত্যু অর্থাৎ জম কে বোঝানো হয়েছে মানুষ মাত্রই মৃত্যু নিশ্চিত তাই তারও মৃত্যু অনিবার্য এখানে ও অমৃতরস শব্দ দ্বয়ের তাৎপর্য কি অর্থাৎ মাছি কবি নিজেকে অমৃত লোভী মাছি র সঙ্গে তুলনা করেছেন অমৃত পান করলে অমর হওয়া যায় কবি এখানে বঙ্গভাষাকে অমৃতের সাথে তুলোনা করেছেন বিদেশ যাত্রার প্রাক্কালে বঙ্গভাষার প্রতি যে অনাদর তিনি করেছেন তার ফলে যে অনুতপ্ত মন যেইটুকু সাহিত্যে অঞ্জলি তিনি মায়ের চরণে দিয়েছেন সেটুকুর জন্যে তিনি বঙ্গমাতার কাছে অমরত্ব প্রার্থনা করেছেন মনের এই ভাব বোঝাতে গিয়ে তিনি দৃষ্টান্ত দিয়েছেন মাছি

বা তার আশা পূরণের ব্যর্থতা আসে তবুও যেন তিনি স্বদেশের কাছে বঙ্গজননীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকতে পারেন কিন্তু কিন্তু যদি রাখো মনে এখানে কিন্তু কথাটি কবি কেন বলেছেন ব্যাখ্যা কর এখানে কিন্তু কথাটির অর্থ এই কিন্তু কথাটির আড়ালে এক চিরন্তন সত্য লুকিয়ে আছে আমরা জানি

তিনি বিদেশ যাত্রার আগে যেটুকু সাহিত্য সৃষ্টির অঞ্জলি বঙ্গমাতার চরণে নিবেদন করেছেন তার জন্যে যদি দয়া করে মায়ের রাঙা কমল হৃদয়ে স্থান দেন তাহলে তার জীবন ধন্য হয়ে যাবে বঙ্গসাহিত্যে তার অবদান চির বিরাজ করবে ভাগ্যের অন্বেষণে গিয়ে যদি বিদেশে তার মৃত্যুও হয় তাতেও তার দুঃখ থাকবে না আর এ কথা সত্যি যে কবি নিজ প্রতিভা গুনে আমাদের মনের মনিকোঠায় চির অমর হয়ে আছেন এবার চলে আসি সাত নাম্বার প্রশ্নে সাত নাম্বার প্রশ্ন সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মনের ও মন্দিরে সদা সেজে সর্বজন আমি সোজা খ তে চলে এলাম কোন মানুষ নরকুলে ধন্য হন যদি মানুষ তার সম্পূর্ণ জীবনে কোনো শ্রেষ্ঠ কৃর্তি রচনা করে নিজের অস্তিত্বকে অমর করে রেখে যেতে পারে সেই মানুষ নরকুলে ধন্য হয় মৃত্যুর সাথেই যদি সব শেষ হয়ে যায় তাহলে তার শ্রেষ্ঠ জন্ম মনুষ্য জন্ম একেবারেই বৃথা যে মানুষ মনুষ্য সমাজে চির স্মরণীয় হয়ে থাকে সেই মানুষই ধন্য উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো কবি মধুসুধন বঙ্গভূমির প্রতি কবিতায় বিদেশ যাত্র্রার প্রাক্কালে বঙ্গমাতার কাছে মিনতি করছেন যে যশ খ্যাতি প্রাপ্তির আসায় তিনি যাচ্ছেন ঠিক কিন্তু মাতৃ স্বরূপা বাংলা মা যেন তাকে ভুলে না যান মৃত্যু অনিবার্য কিন্তু তিনি যদি চিরতরে সকলের মন থেকে হারিয়ে যান তাহলে তার জন্ম বৃথা যে মানুষ জীবনের শ্রেষ্ঠ কোনো কীর্তি রচনা করে সকলের হৃদয়ে স্থান করে নিতে পারেন সেই মানুষই নরকুলে ধন্য মনের মন্দিরে সদা সেবে সর্বজন ব্যাখ্যা করো ঠিক এই একটা লাইন তুলেও এই একটা প্রশ্ন হতে পারে সেটা দুই নাম্বার মন কে এখানে কবি মন্দিরের সাথে তুলনা করেছেন মন্দিরে দেবদেবী তথা ঈশ্বরের আরাধনা হয় ঈশ্বরের পূজা অর্চনার মাধ্যমে মানুষ তাঁকে সেবা করে যে মানুষ জীবনে কোনো শ্রেষ্ঠ কাজ করে যেতে পারে তাকে মনুষ্য সমাজ তাকে হৃদয়ে অন্তরতম স্থানে স্মরণীয় করে রাখে কবি বলতে চেয়েছেন তিনি বঙ্গমাতা কবি বলতে চেয়েছেন বঙ্গমাতা যদি তার রক্তিম কোমল পদ্মের মতো হৃদয়ে স্থান দেন তাহলে তিনিও দেশ বাসীর বাসীর কাছে চর চির স্মরণীয় হয়ে থাকবে চলে আসি আট নম্বরে কিন্তু কোনো গুন্ আছে জাতি বুঝে তবে কাছে হেনো অমরতা আনি কোহোগো শ্যামা জন্মদে চলে আসছি খ তে কবি এখানে কোন অমরতার কথা বলেছেন মানুষ মরণশীল তাই জন্মের সাথে সাথেই জীবনের পথ দিয়ে অনিবার্য নিয়মে মৃত্যু আসে মানুষ যদি কোনো অসাধারণ কীর্তি রচনা করে তাহলে মানুষের মনে অমর হয়ে থাকতে পারে তাই কবি বঙ্গমাতার চরণে তার অমরত্ব প্রার্থনা করেছেন মৃত্যুর সাথে সাথে তিনি মানুষের অন্তর থেকে হারিয়ে যেতে চান না মাতৃ স্বরূপা বাংলা মায়ের কাছের তার বিনীত নিবেদন তিনি যেন কবিকে বিস্মৃত না হন গ এখানে শ্যামা জন্মদে তিনি কাকে বলেছেন এখানে শ্যামা অর্থের অর্থাৎ শস্য শ্যামলা জন্মভূমিকে বলে বঙ্গমাতাকে বলেছেন জন্মদে কথার অর্থ হলো জন্মদাত্রী এখানে ও তিনি বঙ্গভূমি কে জন্মদাত্রী বলেছেন কবির কিরূপ মনোভাবের প্রকাশ এখানে পাওয়া যায় কবি বিদেশ যাত্রা করছেন কবির হৃদয়

স্বদেশ বাসীর হৃদয় থেকে তিনিই চিরকালের মতো হারিয়ে যাবেন এই ভয়ে তিনি ভীত অন্তরে তীব্র ব্যাথা অনুভব করছেন sorry যে তিনি তাই তিনি ভাবছেন এমন কি কোনো কীর্তি তিনি রচনা করেছেন যে তিনি অমরত্ব প্রার্থনা করতে পারেন এখানে তার বিনয়ী মনোভাবের পরিচয় পাই তাই তিনি বঙ্গমাতার কাছে মিনতি করেছেন যে তার যেটুকুনি সামান্য অবদান আছে বাংলা সাহিত্যের ভাণ্ডারে সেটুকুর জন্যেই যেন মানুষের অন্তরে চির স্মরণীয় হয়ে থাকেন কিন্তু একথা ঠিক যে কবি তখনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে রেখেছেন যা আজও চির অম্লান হয়ে আছে চলে আসছি নয় নাম্বার প্রশ্নে তবে যদি দোয়া করে ভুল ও দোষ গুন্ ধরো অমর কোরিয়া বর দেহ দাসে সুবোরোদে আমি ক নাম্বারের উত্তরে আসছি না খ তে

তিনি মাতৃভাষার মূল্য উপলব্ধি করতে পারেন নি এবং ইংরেজিতে সাহিত্য রচনা করতে বিদেশ যাত্রা করেছেন তবুও যদি বঙ্গমাতা তার সমস্ত দোষ ত্রুটি মেনে নিয়েই কবিকে মানুষের অন্তরে বেঁচে থাকার অমরত্বের বরদান করেন তাহলে তিনি নিজেকে ধন্য মনে করবেন তবে কথাটি কবি এই অর্থে ব্যাবহার করেছেন কোন অমরতার কথা এখানে বলা হয়েছে মানুষ মরণ শীল জন্মলগ্ন থেকে মৃত্যু নিশ্চিত হয়ে যায় তবু কোনো মানুষ যদি তার শ্রেষ্ঠ কৃর্তির জন্যে মানুষের মনে চিরকাল স্মরণীয় হয়ে থেকে তাকেই অমরতা বলে কবি এখানে মানুষের মনে চিরস্মরণীয় হয়ে থাকার অর্থাৎ এই অমরত্বের কথাই বলেছেন সুবোরোদে কথাটি কাকে বলা হয়েছে এবং কেন কবি মধুসুধন বঙ্গমাতাকে সুবোরোদে বলেছেন যিনি সুন্দর ভাবে বড় দান করেন তাকে সুবোরোদে করে বলা হয় কবি বিদেশ যাত্রা করছেন যশস্বী হওয়ার আকাঙ্খায় দেশমাতৃকার সাথে আসন্ন বিচ্ছেদে কবির মন ভারাক্রান্ত

স্মৃতিজলে মানুষে মা যথা কোলে মধুময় কামরস কি বসন্তে কি সরতে খুব সুন্দর একটা লাইন তাৎপর্য পূর্ণ লাইন এখানে কিন্তু একটা লাইন তুলেও প্রশ্ন হতে পারে এই তিনটে লাইন তুলেও প্রশ্ন হতে পারে আমি সব রকমই প্রশ্ন রেখেছি কিন্তু এখানে আমি পাঁচটা প্রশ্ন রেখেছি প্রথম প্রশ্নের উত্তরে আমি যাচ্ছি না আমি খ থেকে শুরু করছি জলে স্মৃতি জলে

অর্থ ও খাতির জন্য মধুসুধন বিদেশ যাত্রা করছেন সম্পূর্ণ অনিশ্চয়তায় ভরা তার জীবন কিন্তু তিনি এই সত্য জানেন ইতি মধ্যে যে সাহিত্য তিনি রচনা করেছেন তা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে এবং তিনি আধুনিক বাংলা সাহিত্যে কবি ও নাট্যকার রূপে শ্রদ্ধা ও সন্মানের দাবি রাখেন তার প্রতিভার স্ফুরণে বঙ্গভাষা যথার্থ সমৃদ্ধশালী হয়েছে তাই কবি বঙ্গমাতার কাছে প্রার্থনা করছেন তার মহান সাহিত্য কীর্তির দ্বারা মনুষ্য সমাজের স্মৃতিতে যেন প্রস্ফুটিত থাকতে পারেন চিরকাল চলে আসছি গ তে মানুষে কথাটি কবি কেন ব্যাবহার করেছেন মানুষের শব্দটি দুটি অর্থে ব্যবহার করেছেন কবি প্রথম মানুষ বলতে তিব্বতের মানস সরোবরের কথা বলা হয়েছে স্ফটিক স্বচ্ছ জলে বছরের সবসময়ই অসংখ্য পদ্মফুল প্রস্ফুটিত থাকে আবার অন্য অর্থে মানুষের মন কে বোঝানো হয়েছে কবির একান্ত প্রার্থনা কবিও যেন বঙ্গভূমির প্রতিটি মানুষের অন্তরে সদা বিরাজমান থাকেন চলে আসছি ঘ মধুময় কামরস শব্দটির অর্থকি

পদ্মের মতো ফুটে থাকেন চিরকাল এখানে মধু শব্দটি ব্যবহার করেছেন দুভাবে এক তিনি মধুসূধন এবং অন্যটি কি সরতে কি বসন্তে অর্থাৎ সর্বদা ফুটে থাকা পদ্মের বুকের মাঝে জমে থাকা মধু এখানে দ্যাখো এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মধুময় কামরস কি বসন্তে কি সরতে এই অংশটির অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করো শুধু একটু মাত্র